চারিদিকে অনেকগুলি টিন লাগানো আছে।

এখানে একটি অনেক বড়ো হোটেল আছে।

এখানে একটি অনেক বড় দোকান আসে।

এখানে একটি বড়ো সেলুন দোকান আছে।

দেয়ালগুলোর কালার সাদা রঙ্গের রয়েছে।

এখানে একটি অনেক বড় রুম আছে।

ঘরের দরজায় দুটি কাপড় ঝুলানো আছে।

চারিদিকে ছোট বড় অনেকগুলি গাছ আছে।

নীল কালার একটি বড়ো পর্দা ঝোলানো আছে।

এই ছবিটি রাতের বেলা তোলা হয়েছে।

কালো কালার একটি চেয়ার দেখতে পাচ্ছি।

বাইরে একটি সাইকেল দেখতে পাচ্ছি।

কয়েকটি বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক কয়েকটি বড়ো বড়ো বাড়ি আছে।

সামনে অনেকগুলি গেন্দা ফুল দেখতে পাচ্ছি।

নীচের ফ্লোরে লাল কালার কার্পেট বিছানো আছে।

এই ছবিটি দিনের বেলায় তোলা হয়েছে।